এই তিনটা শাটারই বন রয়েছে।

এখানে এই শাটারটির ওপরে দেখা যাচ্ছে যে একটা বোর্ড ঝুলানো রয়েসে।

দুইটা মহিলা ছো একটা ছোট মহিলা আর দুইটা বড়ো মহিলা।

পিসনে একটা দেওয়াল লাগানো রয়েসে।

দেওয়ালটির রং হচ্ছে নাল ।

ওই সোবিটিতে একটা মালা পরানো রয়েসে।

আমরা এখন একটা জিনে রয়েছি।

একটা কালো রঙের আর দুইটা সাদা রঙের।

বাইক পার্কিং -এ এখানে একটা বাইক লাগানো রয়েসে।

বাইরেদিকে দ্যাওয়ালগুলোতে নাল নাগানো রয়েসে।

আরে এদিকে একটা পাশে বিল্ডিং লাগানো রয়েসে।

বিরিজটার পেছনে উম কত গাছপালা রয়েসে।

এই হোটেলটিতে দেখা যাচ্ছে যে একটা বুড়া বসে আসে আর একটা মানুষ ওকে খাওয়ার দিতাসে।

আর এখানে উম সাদা রংয়ের কাপড়া ঝুলানো রইসে।

ইস্কুটি রয়েসে আরেকটা বাইক --

আর এখানে একটা পুকুর রয়েসে।

আর তিনটা বাতি লাগানো রয়েসে।

এখানে ঘরটিতে উম লাল রং লাগাই দিসে দেওয়ালটিতে।

রুম -টিতে দেখা যাচ্ছে যে একটা সোফা রয়েসে আরেকটা বিসনা রয়েসে।

ওই দিকে দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং ।

আর ওই দিকে কিসু বিল্ডিং রয়েসে।

দোকানটার উপরে একটা সাইনবোর্ড ঝুলানো রয়েছে।

আর কত সুন্দর শপিং মলটা সাজানো রয়েসে।